প্রিন্সীবাল প্রিন্সিপালের ঘর দেখা যাচ্ছে একটি।

একটি স্কুলের মতন দেখা যাচ্ছে স্কুলের মতো ঘর দেখা যাচ্ছে।

একটি গরের মধ্যে একটি ফ্যান এ চেয়ার টেবিলের মতো একটি অফিসের মতো দেখা যাচ্চে।

অনেকগুলা গাড়ি দাঁড়ানো আছে সারিবদ্ধভাবে।

ঘর দেখা যাচ্ছে একটি গান কয়েকটরি কয়েকটি গাছ দেখা যাচ্ছে।

কতগুলো বিল্ডিং তারপরে গাছ দেখা যাচ্ছে উপরে।

ভূষিমাল দোকানের মতো দেখা যাচ্ছে এবং কোল্ডড্রিঙ্কস স্প্রাইট তেল বিভিন্ন রকমের সামগ্রী রয়েছে।